বাড়িটির জানলা রয়েছে।

এবং দেখা যাচ্ছে একজন ভদ্রলো-ও -ও-ও-ক।

মা একটি বাচ্চা কে-এ কোলে করে-এ সেখানে দাঁড়িয়ে রয়েছে-এ ।

এখানে দেখতেও পাচ্ছি-ই একটি হল ঘরের মধ্যে বানানো হয়্যেছে ।